নমস্কার
জিওজেবরা জীয়োজেব্রা তে এক্সপোর্ট ফিচার এক্সপোর্ট ফীচার এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
জীয়োজেব্রা প্রথমবার ব্যবহার করলে স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে ইন্ট্রোডাকশন টো জিওজেবরা এর টিউটোরিয়াল দেখুন
এখানে আমরা জীয়োজেব্রাতে এক্সপোর্ট ফীচার সম্পর্কে শিখব
স্ট্যাটিক ইমেজ রূপে ড্রয়িং প্যাড ফিগার এক্সপোর্ট করা
ডায়নামিক এইচটিএমএল ওয়েবপেজ হিসেবে জীয়োজেব্রা ফাইল এক্সপোর্ট করা
জীয়োজেব্রা দিয়ে শুরু করতে আমি উবুন্টু সংস্করণ 1004 ল্টস এবং জীয়োজেব্রা সংস্করণ 32400 ব্যবহার করছি
এখন জীয়োজেব্রা উইন্ডোতে যাই
ইতিমধ্যে তৈরী করা জীয়োজেব্রা ফাইল খুলতে নির্বাচন করুন ফাইল এবং ওপেন
concentriccirclesজিজিবি নির্বাচন করে ওপেন এ টিপুন
এলজেব্রা এবং স্প্রেডশীট ভিউস খোলা থাকলে ভিউ মেনু বিকল্প নির্বাচন করে অপশনস আনচেক করে এটি বন্ধ করুন
মুভ গ্রাফিক্স টুল ব্যবহার করে ড্রয়িং প্যাড অবজেক্টের স্থান বদলাতে পারি
আপনি এক্সপোর্ট করতে অবজেক্ট নির্বাচন করতে পারেন বা কোনো অবজেক্ট নির্বাচন না করে থাকলে সম্পূর্ণ ড্রয়িং প্যাড নির্বাচন করতে পারেন
মেনু অপসন ফাইল এক্সপোর্ট গ্রাফিক্স ভিউ এএস পিকচার নির্বাচন করুন
আপনি এক্সপোর্ট করা ফাইলের ফরম্যাট ফরম্যাট নির্বাচন করুন আমি প্যাং নির্বাচন করছি
এখানে স্কেল স্কেল বদলাতে পারেন আমরা এখানে ডিফল্ট ভ্যালু রাখব
এখানে রেসোলিউশন রেজোলিউশন বৃদ্ধি বা হ্রাস করতে পারেন
সেভ এ টিপুন
এখানে ফোল্ডারের নাম নির্বাচন করে ফাইলের নাম নির্বাচন করুন
ফাইল টাইপ প্যাং ইতিমধ্যে এখানে রয়েছে এখন সেভ এ টিপুন
সংক্ষিপ্তকরনের জন্য ড্রয়িং প্যাডে অবজেক্ট নির্বাচন করুন বা এটি অনির্বাচিত ছেড়ে দিন সম্পূর্ণ ড্রয়িং প্যাড এক্সপোর্ট করতে
মেনু অপসন ফাইল এক্সপোর্ট গ্রাফিক্স ভিউ এএস পিকচার নির্বাচন করুন
ফরম্যাট স্কেল এবং রেসোলিউশন নির্বাচন করুন
এক্সপোর্ট করা ফাইল সংরক্ষণ করুন
এখন পাঠের দ্বিতীয় অংশ
জীয়োজেব্রা ডায়নামিক ওয়েবপেজ রূপে এক্সপোর্ট করা
প্রথমে একটি জীয়োজেব্রা ফাইল খুলুন ইন্টেরিওর এঙ্গেলস triangleজিজিবি
এখন মেনু অপসন ফাইল এক্সপোর্ট ডাইনামিক ওয়ার্কশিট এএস ওয়েবপেজ নির্বাচন করুন
একটি বাক্স প্রদর্শিত হয়
টাইটেল অথর এবং দাতে লিখুন
দুটি ট্যাব রয়েছে জেনারেল এবং অ্যাডভান্সড জেনারেল ট্যাবে কনস্ট্রাক্টশনের উপরে এবং নীচে যে টেক্সট রাখতে চান তা লিখতে পারেন
কনস্ট্রাক্টশনের উপর প্রদর্শন করতে এই টেক্সট যোগ করি
আমি কীবোর্ডে Ctrl X টিপে এই তথ্য কট এবং পেস্ট করব
এবং তারপর আবার কীবোর্ডে CTRLV টিপব
কনস্ট্রাক্টশনের উপরে লিখুন মুভ থে ভার্টিসেস ওএফ থে ট্রায়াঙ্গেল এন্ড অবসার্ভ থে ভ্যালিউস ওএফ থে ইন্টেরিওর এঙ্গেলস ওএফ থে ট্রায়াঙ্গেল
এখন কনস্ট্রাক্টশনের নীচে লিখুন অবসার্ভ ভাট হ্যাপেন ভেন আ B এন্ড C আরে ওন a স্ট্রেইট লাইন বাই ড্র্যাগিং থে ভার্টিসেস
এখন অ্যাডভান্সড ট্যাব
জীয়োজেব্রা পৃষ্ঠার অংশ রূপে জীয়োজেব্রার ফিচারস এবং অপশন্স যোগ করতে কিছু চেক বাক্স রয়েছে
ওয়েবপেজের রাইট ক্লিক ফীচার সক্ষম করতে এটি টিক করুন
Labelsএটি সরাতে এটি টিক করুন
সঠিক স্থানে কনস্ট্রাক্টশন রিসেট করতে আইকনের জন্য এখানে টিক করুন
জীয়োজেব্রা ওয়েবপেজে ডাবল ক্লিক করে আপনার কম্পিউটারে জীয়োজেব্রা এপ্লিকেশন খুলতে চাইলে এটিতে টিক করুন
আপনি ওয়েবপেজে মেনু বার টুল বার এবং ইনপুট বার বা সেভ এবং প্রিন্ট ফীচারস প্রদর্শন করতে চাইলে এখানে এই বাক্স নির্বাচন করুন
আপনি জীয়োজেব্রা উইন্ডোর প্রস্থ এবং উচ্চতা বদলাতে পারেন যা ওয়েবপেজে প্রদর্শিত হয়
এক্সপোর্ট এ টিপুন এবং ব্রাউজারে দেখতে ফাইলটি এচটিএমএল রূপে সংরক্ষণ করুন
যেহেতু আমি ফায়ারফক্স ওয়েব ব্রাউজার ব্যবহার করছি একবার এটি এক্সপোর্ট করলে এটি অবিলম্বে প্রদর্শিত হয়
আপনি কনস্ট্রাক্টশনের উপরে এবং কনস্ট্রাক্টশনের নীচেও টেক্সট দেখতে পারেন
এটি ডাইনামিক ওয়েব পেজ হওয়ায় এর শীর্ষবিন্দু সরাতে পারেন এবং আকারের পরিবর্তন দেখুন
সংক্ষেপে পূর্বে তৈরী করা জীয়োজেব্রা ফাইল খুলুন মেনু অপশন ফাইল এক্সপোর্ট ডাইনামিক ওয়ার্কশিট এএস ওয়েবপেজ নির্বাচন করুন
টাইটেল টেক্সট এবং অ্যাডভান্সড ফিচার্স নির্বাচন করুন এবং ওয়েবপেজ এচটিএমএল ফাইল রূপে জীয়োজেব্রা ফাইল এক্সপোর্ট করুন
ওয়েব ব্রাউজার ব্যবহার করে এচটিএমএল ফাইল দেখুন
জীয়োজেব্রার জন্য ফায়ারফক্সে কাজ করতে জাভা সংস্থাপিত করতে হতে পারে
নির্দেশিত কাজ হিসাবে একটি জীয়োজেব্রা ফাইল খুলুন এবং পুরো ড্রয়িং প্যাড বা কিছু অবজেক্ট নির্বাচন করে স্ট্যাটিক পিকচার রূপে এটি এক্সপোর্ট করুন
ডাইনামিক ওয়েব পেজ রূপে এখানে নিম্নলিখিত ফীচারস রয়েছে
রিসেট অপশন এবং টুল বার অপশন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ